লাইট লাগানো কল দেখতে পাওয়া যাচ্ছে। এবং সাইড -এ বড় বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

হুম বড় এখন বাড়িটিতে একটি বোর্ড লাগানো আছে বোর্ড -টিতে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বে--

বাড়িতে একটি বড় গেট লাগানো রয়েছে। গেট টি বন্ধ রয়েছে।

এখানে দেখতে পাওয়া যাছে একটি জলভর্তি পুকুর পুকুরের ওপর কিছু কচুরিপনা।